libreoffice base এর উপর এই কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব কিভাবে
একটি table তৈরি করা যায়
ক views নির্মাণ ও
খ প্রতিলিপি পদ্ধতি ব্যবহার copy
আমাদের library ডাটাবেসএ যান
বাম panel tables আইকনের উপর click করা যাক
ডান panel আমরা একটি table তৈরি করার তিনটি উপায় দেখতে পাচ্ছি
আমরা এখন create view বিকল্পটি ব্যবহার করব
তার আগে আমাদের viewএর বিষয় জানতে হবে একটি view আসলে কি
একটি view একটা tableএর অনুরূপ কিন্তু এতে তথ্য রাখা হয় না
এটা হল query expression যা টেবিল বা ডেটাবেসএর অন্য কোনো views থেকে তথ্য উদ্ধার করে
তাই এটিকে table মতই দেখতে লাগে যেখানে সারি এবং কলামে তথ্য থাকে
views ব্যবহার করা হয় তথ্য ব্যবহার সীমিত করতে
অথবা অন্তর্নিহিত টেবিলটির গঠন বা কলামগুলি names এবং tableএর তথ্য লুকাতে
উদাহরণস্বরূপ আমরা একটি সাধারণ view তৈরী করতে পারি যাতে গ্রন্থাগারের সকল সদস্যদের তালিকা থাকবে
এক্ষেত্রে আমরা গোপনীয়তা বজায় রাখার জন্য তাদের phone নম্বর ভিউতে রাখবো না
তাহলে এখানে অন্তর্নিহিত টেবিলটি হবে members table
library ডাটাবেসএর অন্যান্য ব্যবহারকারীদের এই view দেখার অনুমতি থাকবে কিন্তু members tablethe দেখার অনুমতি থাকবে না
in ভাবে আপনি সদস্যদের phone নম্বর names দেখেও শুধুমাত্র তাদের names দেখতে পারেন
ঠিক আছে এখন প্রধান view window ফিরে main
ডান panel create view click করুন
আমরা view ডিজাইন নামে একটি নতুন window এবং add tables নামে একটি পপআপ window দেখতে পাচ্ছি
membersএর উপর click করুন
এবং এই পপআপ window বন্ধ করুন
এখন আমরা view ডিজাইন window আছি
এবং আপনি memberid এবং name ক্ষেত্রএর উপর double click করুন
id ক্ষেত্র যোগ করা সবসময় দরকারী
কারণ এটি এই viewকে any যেকোনো সম্পর্কিত table সাথে যুক্ত করতে সাহায্য করে যেমন এক্ষেত্রে booksissued table সাথে
আমরা ফাংশন শর্তাবলী যোগ বা তথ্য যেকোনো ক্রমে সাজানো যেতে পারে
এখনকার মত আমরা সদস্যদের names উর্দ্ধক্রমে সাজাবো
এরজন্য নিচের বিভাগে sort সারিতে name কলামের নিচের খালি cell click করুন
তারপর ascending এ click করুন
আমাদের প্রথম view সংরক্ষণ করে নেওয়া যাক
এখানে এই viewএর জন্য একটি বর্ণনামূলক name লিখুন : members name only
এবং ok বাটনের উপর click করুন
এর ভিতরের তথ্য দেখতে উপরের edit মেনুতে click করুন
এবং তারপর নীচে run query এর উপর click run
এখন আমরা উপরে একটি সম্পূর্ণ নতুন অংশ দেখতে পাচ্ছি যেখানে গ্রন্থাগারের সব সদস্যদের নাম উর্ধক্রমানুসারে সাজানো রয়েছে
লক্ষ্য করুন আমরা কোনো phone নম্বর দেখতে পাচ্ছি note
এটিই হল আমাদের তৈরী প্রথম view
আপনি আপনার প্রয়োজন অনুযায়ী views নির্মাণ ও সাজাতে পারেন
পরবর্তী বিষয় আলোচনার আগে এখন একটি অনুশীলনী রয়েছে
members টেবিলের উপর একটি view তৈরী করুন যাতে শুধুমাত্র যে বইগুলো ফেরত দেওয়া হইনি সেগুলি দেখা যাবে
ভিউতে নিম্নলিখিত ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত করুন – বইয়ের শিরোনাম সদস্যৰ names বই নেওয়ার তারিখ এবং বই ফেরত দেবার তারিখ
viewএর name দিন view: list of books not checked in
ঠিক আছে এখন প্রতিলিপি পদ্ধতি ব্যবহার করে টেবিল তৈরি শেখা যাক
দুটি table কাঠামো অনুরূপ হলে easy table তৈরি করার একটি খুব সহজ পদ্ধতি
এরজন্য ধরা যাক আমাদের গ্রন্থাগারে ডিভিডি এবং সিডি রয়েছে
এবং আমরা media নামে একটি নতুন table এই তথ্য সংরক্ষণ করতে পারি
ধরুন cd অথবা dvdএর একটি শিরোনাম এবং প্রকাশনার সাল রয়েছে
একটি audio এবং একটি videoin মধ্যে পার্থক্য করার জন্য আমরা একটি mediatype ক্ষেত্র যোগ করব
যেহেতু books table প্রায় অনুরূপ ক্ষেত্র রয়েছে তাই আপনি books টেবিলটি প্রতিলিপি করে paste করতে পারেন
এবং তারপর আপনি ক্ষেত্রগুলির এবং tableএর name পরিবর্তন করতে পারেন
দেখুন এটি কিভাবে করা যায়
প্রধান base window main
এখন books table উপর ডান click করুন
আমরা এখানে copy বিকল্প দেখতে পাচ্ছি এটির উপর click করুন
এবং তারপর ডান click করুন
এখানে বাকি বিকল্পগুলি লক্ষ্য করুন paste এবং paste special নামে দুটি বিকল্প রয়েছে
আমরা একটি নির্দিষ্ট বিন্যাসে copy এবং paste ব্যবহার করতে পারি
বিন্যাসগুলি html formatted text html বা একটি data source table
সুতরাং আপনি এখানে ডাটাবেস table নির্বাচন করতে পারেন
অথবা ডান click করে menu থেকে paste নির্বাচন করতে পারেন
এটি একটি wizard খুলে দেয় এই window
আপনি প্রথমে এই table name পরিবর্তন করে table name হিসাবে media লিখুন
in বিকল্পগুলির মধ্যে থেকে definition and data click করুন
next বোতামে click করা যাক
পরবর্তী window আমরা কলাম যোগ করব
এখন দেখানোর জন্য bookid শিরোনাম এবং প্রকাশনার সাল নির্বাচন করা যাক
এখন আপনি বাম দিক থেকে এই ক্ষেত্রগুলি নির্বাচন করুন এবং তাদের ডান দিকে সরাতে একক তীর বোতামটি ব্যবহার করুন
next button click করুন
পরবর্তী window মধ্যে আমরা আমাদের কলামগুলি দেখতে পাচ্ছি
এখানে আপনি ক্ষেত্রগুলির নাম এবং তাদের তথ্যপ্রকার পরিবর্তন করতে পারেন
আমরা bookid নাম পরিবর্তন করে mediaid করব
এবার create button click করুন
প্রধান base window আমাদের নতুন media টেবিলটি দেখা যাচ্ছে
এখন এই table একটি নতুন ক্ষেত্র mediatype যোগ করুন যাতে mediatype audio না video সেই সংক্রান্ত তথ্য থাকবে
এখন আপনি table ডিসাইন window আছেন
এখানে শেষ column হিসাবে mediatype যোগ করুন
publishyearএর নীচের cell click করুন
এবং ক্ষেত্র name হিসেবে mediatype লিখুন এবং তারপর ক্ষেত্র প্রকার হিসাবে text নির্বাচন করুন
এখন এই table নকশা সংরক্ষণ করা যাক হয়ে গেছে
তাহলে আমরা এখন শুধু প্রতিলিপি পদ্ধতি ব্যবহার copy আমাদের media table তৈরি করেছি
এখন আপনাদের জন্য একটি অনুশীলনী রয়েছে
use wizard to create table পদ্ধতি ব্যবহার করে একটি table তৈরি করুন
এখানে নমুনা তবিল হিসাবে assets table ব্যবহার করুন এবং এটির নামান্তর করে assetscopy করুন
এই পদ্ধতির বিভিন্ন বিকল্পগুলি নিজে দেখুন
এখানে libreoffice baseএ টেবিল তৈরি করা সংক্রান্ত এই tutorial সমাপ্ত হল
সারসংক্ষেপে আমরা শিখেছি
কিভাবে